এটি একটি চার্চ - এর ছবি যেখানে অনুষ্ঠান হচ্ছে। এবং ফুল দিয়ে সাজানো হয়েছে।

এটি একটি পীর সাহেবের বাড়ি যা মুসলিম ধর্ম অবলম্বন মানুষেরা সেখানে গিয়ে তাদের--

সেই ঘিনঝি পরিবেশ বা নম্র পরিবেশকে দেখানো হয়েছে এবং শহরের উঁচু উঁচু বিল্ডিং দেখানো হয়েছে।